এখানে আমরা সুন্দর একটি পার্ক -এর ছবি দেখতে পাচ্ছি যেখানে কপেল -রা এসে আড্ডা মারতে পারে | এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে গ্রিল দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পেট্রোল পাম্পের ছবি তুলে ধরা হয়েছে। পিছনে আমরা দেখতে পাচ্ছি কতগুলি ট্রাক যেগুলি দাঁড়িয়ে রয়েছে। এবং ।

এই অফিস এর উপরেই লেখা রয়েছে একটি বড় করে বোর্ড এ চেক এন্ড ফিল এবং আমরা এখানে একটি টোটা একটি বাইক এবং কয়েকটি লোককে দাঁড়িয়ে থে - থেকে গল্প করতে দেখছি।

যত্ন সহকারে লাইট উপরে জ্বালিয়ে ফ্যান চালিয়ে এবং সুন্দর ডেকোরে ডেকোরেশন করে সাজিয়ে তুলেছে আপ আমরা চাইলেই এখানে গিয়ে ব্যার্থডে আমাদের সেলিব্রেশন করতে পারি।

আমাদের ইন্ডিয়ান যে ফ্ল্যাগ রয়েছে ইন্ডিয়ান পতাকা এ পতাকাটা উত্তোলন করা হয়েছে খুবই সুন্দর ভাবে | এবং আমরা এই বিল্ডিং -টার উপরে দেখতে পাচ্ছি দুটি জলের ট্যাঙ্ক আ- ড্রাম রয়েছে।